এবং বাইরে একটি সদর দরজা দেখতে পাওয়া যাছে যে সদর দরজাটির রং কালো।

এবং পাশে কিছু উদ্ভিত কেও দেখতে পাওয়া যাছে। যা খুবই দৃশ্যমান।

এবং পাশে একটি জঙ্গল ও দেখতে পাওয়া যাচ্ছে ।

ছবিটিতে একটি বিদ্যালয়ের বাইরের অংশ দেখতে পাওয়া যাচ্ছে যেখানে একটি প্রবেশ পথ রয়েছে।